একটা দরওয়াজা দেখা যাচ্ছে এখানে আর ও লোহা গুলো দেখা যাচ্ছে।

সাদা আর ও এখানে একটা বড় গাছ আছে একটা ছোট গাছ আছে --

এ একটা দুটা তিরঙ্গা তিরঙ্গা নিয়ে আছে | হাতে একটা সরস্বতী |

ডিজাইন এর ফুল বানাচ্ছে আর ও কি কি বানাচ্ছে এখানে একটা ফুলের--

এই কোনে একটা পুরা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে ঐ খানে প্রচার মাইক দেখা যাচ্ছে।

উপরে আর ও নীল কালার -এর অনেক কিছু আছে একটা মানুষ বসে আছে একটা ভিতরে আছে।

বোট গুলো একটা বোট চলছে দুটা বোট দুই দিকে দাঁড়িয়ে আছে। এখানে একটা --

আগে ওখানে আর ও কি কি দেখা যাচ্ছে চারিদিকে ভালোই লাগছে।

ভালোই লাগছে পিছনে লাইট সেট করা আছে | দুই দুই সাইড -এ দুটো গামলা আ--